এই ছবিটিতে একটি জিমের দৃশ্য দেখানি হয়েছে।

এলাকাটার মাঝখানে একটি বড় সাদা রঙের শেলা একটা দেখানি হয়েসে।

এখন এখানে দিনের সময় হয়ে আছে।

এই ছবিটির মধ্যে একটি প্যান্ডেলের দৃশ্য দেখানি হয়েছে।

প্যান্ডেলটির মধ্যে গোলাপি এবং সাদা রংয়ের ফুল রাখা হয়েছে।

প্যান্ডেলটি গোলাপি এবং সাদা রংয়ের কাপড় দিয়ে বানানি হয়েছে।

এখন এখানে দিনের সময় হয়ে আছে প্যান্ডেলটির মধ্যে একটি মানুষ দেখা যাচ্ছে ।

স্টেশনটির চারোদিগে অনেক গাছ গাছড়া আছে।

রাস্তাটির ওপারে একটা বিশাল বড় বিল্ডিং আছে।

এই ছবিটিতে একটি বড় রাস্তা দেখানি হয়েছে।

এই ছবিটিতে একটি মেইন রোড এবং রেল লাইন দেখানি হয়েছে।

রেলওয়ে লাইনের ওপার লাল রঙের একটি বিল্ডিং দেখা যাচ্ছে।